এই গার্ডেন -টাই অনেক গুলো ব্রিজ আছে।

এখানে বসবার জন্য একটি টেবিল বানাইছে।

এখানে কত লোক চা আন করে-এ-ন।